এখানে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা --

উম এখানে আহ একটি ক্ষেত দেখতে পাচ্ছি।

লিয়ে-হ ঘর দিকে যাচ্ছে বা স্কুল -এর কোনো কোথায় যা --

উম এখন দেখতে পাচ্ছি পুকুরটা পুরাতন উম ঘর এই ঘরের --

চি কি সুন্দর ভাবে সাজানো আছে প্যান্ডেল লাইটিং ।

এবার আছি কাছে আমি এটা মাঠের মতন কোনো একটা দেখতে পাচ --

আলট্রা টেক যেমন এখানে বিক্রি হয় এখানে এটাই আমরা দেখতে পাচ্ছি

এটায় নেবে দেখতে পাচ্ছি কি সুন্দর আকাশের --

টাওয়ারও আছে সাইড দিয়ে একটি এটায় আমরা দেখতে পাচ্ছি এই ফটো -র মধ --

নদীর মধ্যে বা সমুদ্রের দিকে লস হয়ে যাচ্ছে।

উম ঘর আছে উম ভল্লুক কালার -এর।

আ অ্যা এবং পদ্মর লাগা লাগা আছে উপরে। আ --

এখানে দেখতে আমি পাচ্ছি এফ টি --

এখানে ছোটু মোটরস -এর সেলুন-ও করা আছে দাদাদের --